এবার সুন্দর করে সাজানো হয়েছে আ জাগাটা।

তার পাশে একটি নীল রং এর একটি একটি বাড়ি দেখা যাচ্ছে। চারিদিকে বাড়ি-ঘর দে --

এই যে দেখতে পাচ্ছি য যে রাস্তার উপর দিয়ে একটি সাইকেল - এ দিয়ে একটি লোক জড়ছে এবং--

এখানে আমি দেখছি বিশাল বড়ো একটি গুহা তার নিচে দুটি লোক দাঁড়িয়ে রয়েছে এবং-ঙ-ঙ একটি লোক একটি লাল জামা পরে দাঁড়িয়ে রয়েছে আর একটি ছেলে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে ফটো তুলছে গুহাটি আ-আ ওর ভিত বাইরে থেকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

এখানে আমি দেখছি সাদা রঙের খুব সুন্দর রুম রুম - টির মধ্যে অনেক কিছু রাখা রয়েছে আ-আ অনেক আ-ম ইয়ে রাখা রয়েছে আ ফটোফ্রেম রাখা রয়েছে আরো অন্যান্য অনেক রকমের জিনিস রাখা রয়েছে রুম -টা পুরোটাই সাদা রঙের খুবই সুন্দর রুম -টা।

এখানে আমি দেখছি একটি-ই প্রোডাক্ট এর দোকান আ ভিতরে-এ-এ দোকানটির ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে ওপরে একটা ফ্যান ঝুলছে এবং রুম -টির ভিতর টা পুরোটা হোয়াট এবং নিচের মেঝেটা হোয়াট এবং ব্লু -এর মধ্যে রয়েছে আ পুরো রুম -টার মধ্যে প্রোডাক্ট দিয়ে ভর্তি।